এটা একটা হাই রোড আমরা রোড দিয়ে গাড়িতে করে যাচ্ছি উপরে রাত্রের--

খুবই সুন্দর জায়গা উপরে আকাশ চারি সাইডে গাছপালা বিল্ডিং দৃশ্য--

এটা একটা পার্ক তোমরা এখানে ঘুরতে আসতে পারো এখানে টিকিটের ব্যবস্থাটা বলতে পারব না ওপরে আকাশ আছে গাছপালা পার্ক -এ কিছু দেখার আছে ।

এটা একটা সুন্দর পার্ক এখানে মানুষজন আছে সবাই ঘুরতে আসেদেখতেই পাচ্ছো জীবজন্তু এখানে সবকিছু থাকে । তোমরা গাইড ও নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ।